তো আজও বহু পাঠক এই প্রশ্নের উত্তর ভাবতে পেরেছে ।কে এই বনলতা সেন নাটোরের প্রশ্ন কেন নাটোরের বিষয় কেন বললেন কবি আসলে নাটোর শব্দটা কল্পনায় সে মুহূর্তে এসেছিলো নাটোর বলে কবিতার নিদিষ্ট স্থান কে উল্লেখ করতে চায়নি ।কবি একটা স্থান কে উল্লেখ করতে চেয়েছেন মানে বনলতা সেন এই সেও একজন মানুষ তিনি কল্প জগতের বাসিন্দা নন ।কবির কল্পনার নন কবির রক্ত মাংসের মানুষ ।এই জন্যই কবি হয় প্রত্যেক কবিতাতে স্থানকে উল্লেখ করেছেন নাটোরে বনলতা সেন । আমাদের মনে হয় কবি তার উম হৃদয়ে যে এমন একটা মানুষ সন্ধান হয়তো পেয়েছিলেন যে নারীকে কবি বনলতা সেনের মতো আহ মানে আশ্রয় খুঁজে পেয়েছিলেন যার মধ্যে এবং সেই নারীতে কবি ইতিহাস থেকে অনুসন্ধান করে এনেছিলেন এইখানে একটা কথা আমাদের মনে হয় এরপরে কবি কি বলছেন, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতোন সন্ধ্যা আসে নানান রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি পৃথিবীর সব রঙ মুছে ফেলে তাই বলিতে কারো আয়োজন কখনো গল্পের পরে জোনাকি রঙের ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের সব লেন দেন । থাকো শুধু অন্ধকার মখোমুখি বসিবার বনলতা সেন এই পুরো stanza টা একটা একটা মিনিটেই করে মানে পুরো অংশটা কবি একটা মাত্র অর্থকে পাঠকের সামনে তুলে ধরতে চেয়েছে অংশটার মধ্য দিয়ে একটাই অর্থ্য এর আছে কবি বলছেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো অর্থ্যাৎ আহ হেম হেমন্তের পর যেমন শীত আসে শীত ঋতু সেই শীত ঋতু তে কি হয় শিশির পড়ে আবার সমস্ত দিনের পর্যাপ্ত সন্ধ্যা নামে তখন ঘাসের উপর শিশিরের অবস্থান লক্ষ্য করা যায় অর্থ্যাৎ শেষ অন্তিম অর্থ্যে কবি এই উপনাম তা ব্যাবহার করেছেন ডানার রৌদ্রের গন্ধ্য মুছে ফেলে কে আমরা যদি সেই রাস্তা পশে দেখে নেই সারাদিন ধরে সমস্ত দিন আকাশে উড়ে বেড়ায় খাদ্যের সন্ধানের দূর থেকে পৃথিবীর বুকে খাবারের সন্ধান সে করে এই চিলের দানায় একটি অদ্ভুত গন্ধ কবি অনুভব করেছেন আমরা জানিনা রোদের কোনো গন্ধ আছে কিনা আমরা মনে করি রোদের কোনো গন্ধ নেই কিন্তু কবি তো কবি থেকে সবকিছুর একটা আলাদা মাধুর্য পায় আমরা কবি তে কবির কাছে শুনেছি মায়ের একটা গন্ধ আছে আমাদের মা মানে শিশুদের কাছে মা ই এর অনুভূতি একটা আলাদা মা ঘরে ঢুকলে তার প্রতি একটা আলাদা গন্ধ শিশুরা পায়

অর্থাৎ রৌদ্র চঞ্চল দিনটার শেষে যখন সন্ধ্যা নামবে অর্থ্যাৎ অন্ত দিনের শেষ সেটা বোঝাচ্ছেন কবি কল্লাইনি বলছেন পৃথিবীর সব রং মুছে দেয় অর্থ্যাৎ পৃথিবীর শেষ দিন পৃথিবীতে আর হাসি নেই আনন্দ নেই কোনো কিছু নেই দুঃখ নেই সব রঙ এখানে রং অর্থ বিভিন্ন রঙ সেখানে উজ্জ্বল রঙ হতে পারে ধূসর রঙ হতে পারে মলিন রঙ হতে পারে অন্ধকার হতে পারে তাহলে সব রঙ যদি মুছে যাই, পৃথিবীতে নিঃশ্বেস হয়ে যায় অর্থ্যাৎ কবি বলতে চাইছেন প্রাণের শেষ যেদিন পৃথিবীতে আর প্রাণ থাকবে না সেই অন্তিম লগ্নের কথা কবি বলছেন মুছে দেবে পাণ্ডুলিপি করে আয়োজন আবার কবি দিনাঙ্কের কথা বলছেন কবি এখানে বলছেন আমরা যখন পরিশ্রান্ত ক্লান্ত অবসম্ভাবে ঘরে ফিরি সব কাজ শেষ করে বিছানায় আমাদের ক্লান্ত দেহ টা এলিয়ে দি তখন আমাদের বিভিন্ন কথা মনের মধ্যে আসে এই যে বিভিন্ন কথার গুণন এটাকে কবি যেন পাণ্ডুলিপি বলে উল্লেখ করেছেন পাণ্ডুলিপি কি আমরা জানি যে একটা খসড়া মানে বিভিন্ন কবিতা উপন্যাস গল্পটা যে খসড়া তাকে পাণ্ডুলিপি বলা হয় মানে পাতার পর পাতার এই সাহিত্যিক বা কবিরা যখন লিখে যান সেটা পরবর্তী কালে ছাপার অক্ষরে বের হয়ে বের হয় কিন্তু তার আগে যে পান্ডুলিপিটা যে তৈরি করে কবির নিজের হস্তে লিখিত সেখানে কবির বিভিন্ন কল্পনাকে স্থান দেন কবি সাহিত্যিক গল্পের উপন্যাসে স্থান দেন কবি চাইছেন দিনের অন্তে দিনের শেষে অহর জীবন অন্তে অর্থ্যাৎ জীবনের যখন আমি শেষ প্রান্তে আমাদের মৃত্যু হাতছানি দেয় ঠিক সেই সময়ে সমস্ত জীবনের কথা মনে আসে সমস্ত গল্পের মতো যেনো আমাদের পর্বে পর্বে আমাদের মনের মধ্যে আসে কবি বলছেন সেই সময় গুলো পাণ্ডুলিপি করে আয়োজন মানে অর্থাৎ পাণ্ডুলিপি কে আহ তৈরী করার একটা আয়োজন চলতে থাকে আমাদের মধ্যে কখন গল্পের তরে জোনাকি রং ঝিলমিল অর্থাৎ তখন বিভিন্ন গল্প যেন আমাদের মনে মধ্যে চয়ন হতে থাকে, আমাদের কল্পনার তুলিতে তখন গল্প লিখতে থাকি আমরা মানুষ তার জোনাকির রঙে ঝিলমিল অন্ধকারে

বিভিন্ন রকম পুরোনো আনন্দের দিন গুলো বা খুশির দিন গুলো ভালো দিন গুলো কথা মানুষ মনে করে তখন জোনাকির আলোর মতোই অন্ধকারে সেগুলো ঝিলমিল করে ওঠে উজ্জ্বল হয়ে যেন আমাদের অবসন্নতা কে ভুলে যাই আমরা আমাদের প্রান্তিকের ভুলে যাই আমরা আমাদের মৃত্যুর যে দুঃখ সেটা কে ভুলে যাই কবি বললেন

ফুড মানে খাওয়ার. বাঙালি আর খাবার খেয়ে কে আলাদা করতে পারে? এই খাবারে অনেক গুরুত্ব আছে আমাদের জীবনে আমাদের জীবনে শক্তি দেওয়া ছাড়াও খাবার আমাদেরকে আহ নারিশমেন্ট দেয় বিভিন্ন প্রোটিনস দেয় এবং প্রোটিনস তো আমরা জানি আমাদের হাত পা কেটে গেলে. সেটাকে রিজেনারেট করে আমাদেরকে হিল করতে সাহায্য করে. এন্ড আর ওভার অল হেলথ হেলথটাও যাতে ঠিকঠাক থাকে আহ সেটাও খাবার দেখে. এমনকি এটাও বলা যে যার দায় ঠিক আছে. তার আইসাইড জলদি আহ কমজোর হয় না. তার হোয়াইট আহ হোয়াইট হেয়ার জলদি আসে না. আজকাল স্কিনও খুব ভালো থাকে. তো আর খাবারের একটা নিজস্ব কালচারাল সিগনিফিকেন্ট আছে. প্রত্যেকটা জায়গায় খাওয়ার শুধু নিজের দেহকে চালিয়ে রাখার একটা বস্তু না. বা নিজের আহ দেহর আহ নিড মেটানোর একটা জিনিস না. বা নিজের খিদে মেটানোর একটা জিনিস না ওখানে কিছু কিছু কালচারাল সিগনিফিকেটস আছে এবং কিছু কিছু ট্রাডিশনাল টাইমে এবং কিছু কিছু ফেস্টিভ্যাল টাইমে কিছু স্পেশাল খাবারও বানানো. যেমন বাঙালির জন্য পিঠা, পার্মান্ব. এই পিঠা. কেবল পৌষ পার্বনের সময় মানে আমরা পিঠা পায়েস বিভিন্ন ধরণের পিঠটা পায়েস হয়. আমার যেমন খুব ভালো লাগে হচ্ছে পাটি সাপটার পিটা. ওটা আমার ওয়ান অফ দা মোস্ট ফেবারিট. আর নাড়ুর তো কী বলবো. আর জন্মদিনে প্রত্যেক মানুষের জন্মদিনটা বাঙালির এটা কালচারের মধ্যেই আছে সবার প্রথমে তাকে প্রায়েস মুখে দেওয়া তো এটাই হচ্ছে কালচারাল সিগনিফিকেন্স ওভারঅল খাওয়ারের তার মধ্যে তো আগে যেটা আগেই যেমন বললাম যে প্রত্যেকটা খাবারের একটা নিজস্ব নিউট্রিশনাল ভ্যালু থাকে সেটা একটা মানুষে প্রপারলি দেখে শুনে খাওয়া উচিত হয়তো কেউ আহ কার্বোহাইড্রেট বেশি থাকছে. কেউ প্রোটিন বেশি খেয়ে নিচ্ছে. তার কার্বোকার্বোহাইড্রেটস কম আসছে. বা কেউ আহ ফ্যাট অত্যাধিক বেশি কনজিউম করে নিচ্ছে. তাঁর প্রোটিনের কম আছে. তো বিভিন্ন ভিটামিনসের সাপ্লাইও. তাতে আমাদের প্রপারলি এই ফুড খাবার দেওয়া আছে সেটাও আমাদের দিকে দেখাবে. আর এটাকে বলা হচ্ছে ব্যারেজ ব্যাস. নিজের এমন একটা আহ এমন ভাবে খাবার খাওয়া যাতে যাতে প্রপার পুষ্টি শরীরের কাছে যায় আর খাবার আহ আহ নতুন জায়গায় গিয়ে সেখানকার নিজস্ব যেই লোকাল খাওয়ার টেস্ট করায় তাদের মজাই আলাদা. সে জাপা সে জাপানে সুশী হোক, ইটালির পিজ্জা হোক বা

খাবার খাবার

সবার একটা বেসিক নিডস একটা হিউমানের যদি একটা বেসিক নিড বলা হয় তার মধ্যে খাবার পড়ে, জামাকাপড় পড়ে আর শেল্টার পড়ে. যেটা কিনা বাড়ি. তো খাবার একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে আমাদের সার্ভাইভালে. বা আমাদের নিডে বলতে পারি. খাওয়ার এবার নানা রকম সে অনেক জাঙ্কফুড থেকে শুরু করে, অনেক হেলদি খাবার. অনেক সুস্বাদু খাবার. অনেক রকম খাবার হয়. এবং খাবারের অনেক রকম ভাগও হয়. যেরকম খাবার বলতেই মনে পরে ইন্ডিয়ান খাবো কিনা চাইনিজ খাবো নাকি ইটালিয়ান খাবো নাকি থাই খাবো কন্টিনেন্টাল কত রকম খাবার আছে নানা ভ্যারাইটি নানা অপশন কেউ যদি আজকের দিনে দাঁড়িয়ে বলে কি খাব বুঝতে পারছি না. এটা খুবই হাস্যকর ব্যাপার হলো. কি আজকের দিনে দাঁড়িয়ে? ইভেন আজকে কেন? ও যদি কিছুদিন আগের কথাও বলি কিছু বছর আগে খাবারের কি কোন কমতি আছে? আপনি নিজেই বলুন. খাবারের কি কোন কমতি আছে?

সবকিছু তোমার খাবার রান্না করতে ইচ্ছা করছে না? তুমি অর্ডার দিয়ে দাও. তোমার আজকে বাড়িতে কিছু বানাতে ইচ্ছে করছে না. তুমি অর্ডার দিয়ে নাও. খাবার তোমার আজকে বাড়িতে খেতে ইচ্ছে করছে না. তুমি বাইরে গিয়ে খেয়ে নাও. নানা রকম খাবার. নানা রকম ভাবে পাওয়া যায় আমার জাস্ট পার্সোনালি যদি আমি আমার কথা বলি আমার বিরিয়ানি হলো ফেভারিট খাবার. বিরিয়ানির নাম শুনলেই আমি পাগল হয়ে যাই. তাই আমার যেন মনে হয় আমি যত পারবো খেতে পারবো. বিরিয়ানি আমি যেন ওনাকে আমি খেয়েই আজকে বিরিয়ানিই খেয়ে নেবো ইভেন আমায় যদি কেউ এরকম অপশন দেয় সারাজীবন একটা যে খাবার খেয়ে বেঁচে থাকতে হয় যেটা হয়তো আমি নো ডাউট বিরিয়ানি চুজ করবো অবশ্যই সেটা হেলথের পক্ষে খারাপ হবে কিন্তু ভালো খাবার কিনা এটা তো সত্যি কথা বাট সব সময় তো আর ভাত ডাল আর আলুভাজাই খেতে ভাল লাগে না কোনদিন তো মুখরোচক খাবারও ইচ্ছে কিন্তু অবশ্যই সেটা শরীরের পক্ষে ভেবে চিন্তেই একটু করা উচিত কারণ সব সময় জাঙ্কফুডস খাওয়ারও উচিত না

আলু ভাজা দিয়ে দিলেই একদম যেন তৃপ্তি. আর কিচ্ছু লাগবে না এটাই. আর তাছাড়াও তো অভিয়াস্লি আছে যখন আমরা বাইরে বেরোই. হ্যাঁ. পয়সা খরচা এমনি করতে চাই না. কিন্তু যখন একটা খাবারের দোকানে পাশ দিয়ে যাই. আর একটু গিয়ে খেয়ে নি যাই এটা. খাবো তা মোমো হলো বা যাই হলো খেতে শুরু করে দিয়েছে চাউমিন, রোল, যা খুশি খাই. খেতে আমাদের হয়. আর পছন্দের খাবার বিরিয়ানি. অভিয়াস্লি. তার সাথে যদি বলি মিষ্টির দিক থেকে রসগোল্লা খাবো, রসমালাই খাবো. এগুলো কিংবা কোনো চপের দোকানের পাশ দিয়ে যাচ্ছি. একটু সিঙ্গারা খেয়ে নিলাম. একটু আলুর চপ খেলাম. এই ফুলহুরি খেলাম. পেঁয়াজি খেলাম. এই. সুতরাং খাওয়ার সাথে আমাদের একটা আলাদা ইমোশান. যখনই যেটা মনে হয় আমরা গিয়ে ইচ্ছা করে খেয়ে নি. এই আর কি আর তারপরে যদি বলি এই খাবারের মধ্যে আবার সত্যি আহ কিছু ক্ষেত্রে আমাদের অনেক নিয়ম মেনে চলতে হয় যেমন অনেক সময় আমাদের ডাক্তাররা প্রেসক্রাইব করে দেয় যে আমাদের শরীরের জন্য কখন কিরকম কি খাওয়া উচিত নয় কি খাওয়া উচিত এই আর কি. ডাক্তাররা কমনলি যেটা বলে যে জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে কিন্তু যখন খাবার গুলোর সামনে দেখি তখন কে নিজেকে কন্ট্রল রাখতে পারে. অন্তরে যারা খেতে ভালোবাসে তারা কি করে নিজেকে কন্ট্রোল রাখবে. তখন অটোমেটিক আমরা খেয়ে নিই. কিন্তু ওই আর কি ভাবি যে না তাও বেশি খাওয়া যাবে না. একটু নিয়ম মেনে খাওয়া দাওয়া করতে হবে আর তারপরে যদি বলি ফল, সব্জি, শস্য, মাংস দুগ্ধ জাত দ্রব্য এসব সবই আমাদের ভালো লাগে খেতে. এটাই. এটা আমাদের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে যেমন

হ্যাঁ কিছু নিয়ম মেনে আমাদের খাওয়া উচিত বেশি জাঙ্কফুড খাওয়া উচিত না কিন্তু আবার ওগুলো ছাড়া আমরা চলবোও না. সুতরাং ওগুলোও খেলাম. আবার নিয়ম মেনে খেলাম. তাহলে কি শরীরটা ভালো থাকবে বেশি মিষ্টি খাওয়া আমাদের উচিত না কারণ সেটাও আবার সুগার হওয়ার কারণ থাকে. তাই ওখানেও কন্ট্রোল রাখলাম. সুতরাং মেন্ কথাগুলো কন্ট্রোল দেখে খেতে সবারই ভালো লাগবে এইটাই যা. আর এর সাথেও থাকে হচ্ছে যে উম নিরামিষ খাবার নিরামিষ খাবারের মধ্যে যেমন আমরা যদি বলি একটু আলুর দম. বা একটু লুচি আলুর দম খেলো. লুচি দিয়ে আলুর দম দিয়ে খেলাম. আহা. যেন একটা আলাদাই শান্তি এই খাবারগুলো. এইগুলোই হচ্ছে আমাদের আমাদের বেঁচে থাকার জন্য দরকার এবং আমাদের খুব প্রিয় খাবার. এই.

টেস্টি হয়. সেটাই সব থেকে বেশি আমাদেরকে অ্যাট্রাক্ট করে. তো সবসময় আহ সব সময় নিজের ওপর কন্ট্রোল রাখাটাও অনেক চাপের হয় যে আচ্ছা ঠিক আছে. এখন এই ভাজাভুজিটা খাবো না. এখন এই রোলটা খাবো না. বা এখনই বিরিয়ানি খাবো না. সেটা খুবই চাপের হয়ে যায়. এটা বলার পরেও আমাদেরকে এটা মাথায় রাখা উচিত. যে আমরা কি

ফুড হ্যাবিটস ডিসাইড করে দাও কারণ আমরা যতটাই আনসেনলি খাবার ইনটেক করবো আমরা ততটাই ফিজিক্যালি এবং মেন্টালি আনহেলদি হয়ে যাবে. খাবার শুধু একটা মানুষকে ফিজিক্যালি এফেক্ট করে না. সেটাও মেন্টালিও একটা. বিশাল বড় ইনফ্যাক্ট হবে. ফর এক্সাম্পল. আমি যদি এখন কিছু লাইট খাওয়ার খাই. তো সেটা আমাকে খুবই এনার্জিটিক রাখো. চন মনে লাগবে এবং একটুখানি হাসিখুশি রাখবো. কারণ আমি এখন এনার্জি দিলাম. আমি এখন কাজ করতে পারবো. আমি কিছু এস্টাব্লিশ করতে পারবো. আমি কিছু অ্যাকমপ্লিশ করতে পারবো কিন্তু অন দি আদার . তুমি কিছু ভারী রিস্ক খাবার খেয়ে নি. খুব একটা গিল্ড ফিলিং আসবে যে এটা খাওয়া উচিত. এটা খেয়ে আমার নিজের শরীরটা খারাপ করে গেছে. এইটা ঠিক হয়নি. তো এগুলো আমরা নিজেরাই বুঝতে পারি. আর ফুডের যেই সবথেকে আহ গুরুত্বপূর্ণ যে ভূমিকা সেটা হচ্ছে আমাদের শরীর স্বাস্থ্য মেইনটেইন করা. যাতে আমাদের শরীর ঠিক থাকে এবং আমরা স্ট্রং থাকে. তাই জন্য আমরা সব সময় দেখবো যে আহ যারা বডি বিল্ডার হয় তাঁরা খুবই মেনটেন করে খাবার খান. খুবই মেনটেন করে খাবার খান. যাতে ওনাদের লং টার্মে গিয়ে ওনাদের কোন প্রবলেম না হয়. এবং আজকাল তো সময় অনেক বয়স্ক লোকেরা. বয়স্ক ইন দা সেন্স সত্তোর আশি বছরের লোকেরাও আহ ভালো এবং ওনাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল অনেকজন তো আমি রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে একজন সেভেন্টি ইয়ার্স এর ওল্ড ম্যান তিনি বডি বিল্ডিং কম্পিটিশান এ

যা বলেছিস. আজকালকার দিনে হয়তো অত্যাধিক এবং বেশিরভাগ লোকই যদি বলা যায় বেশিরভাগ লোকই জাংক ফুডের ওপর ডিপেন্ডেন্ট থাকতে ভালোবাসে মানে আমি নিজেকেও খুব একটা বাদ দেবো না এইসব

মানে খাওয়ার পর একটা জিনিস তো থেকেই যায় যে এরকম এত অয়েলি খাবার খাচ্ছি এত বাইরের খাবার খাচ্ছি পরে শরীরটা না খারাপ হয় ইভেন এমন বলবো না যে হয়নি এক এক সময় হয়তো জাঙ্ক ফুডের জন্যে অ্যাসিডিটি অ্যাসিডিটি বা বুক জ্বালা. এইসবের সমস্যা আমায় ফেস করতে হয়েইছে. এন্ড মেডিকেশানও নিতে হয়েছে তাঁর জন্য. সেটা অবশ্যই অবশ্যই উচিত না. সেটা ঠিক কথা. এই কম বয়সে যদি এখনই আমাকে ডায়াজেসিস সিস্টেমের উপর ভরসা ছেড়ে আমি যদি মেডিসিনের উপর ভরসা করতে হয় লং টার্মে অবশ্যই ইফেক্ট করবে. কিন্তু যাই হোক আমরা মেন টপিক থেকে সরে যাচ্ছি. যেটা হলো খাওয়া দাওয়া. খাওয়া দাওয়া তো অবশ্যই চলতেই থাকে এবং কার না ভালো লাগে যেরকম জাঙ্ক ফুড ছাড়াও জাঙ্ক ফুড ছাড়াও খাওয়া দাওয়ার তো কতগুলো ক্যারেক্ট ক্যাটাগরিও হয়. যেরকম ফুড খাবারের নাম শুনলেই চাইনিজ, ইটাইটালিয়া, ইন্ডিয়ান, আরো নানারকম. এরকম আমি যদি চাইনিজের মধ্যে বলি, চাওমিন, ফ্রাইড রাইস, চিলি চিকেন

তারপর যদি আমি থাইল্যান্ডের থাইয়ের থাই ফুডের কথা বলি. এরকম অনেক রকম অনেক নানারকম জিনিস, নানা রকম অপশন আছে খাবার. যা ইচ্ছে তুমি খেতে চাও. যা ইচ্ছা খেতে পারো.

মানে গরমকালে এক কথায় ম্যাংগো না হলে চলবে না. আম আমি সবসময় খাবো এরকম একটা ব্যাপার মানে

রোজকার এরকম একটা ব্যাপার থাকে গরমকালে যে ডিনারের পর সবাই একসাথে বসে আম খাবো. এটা এটা কিন্তু তুলনামূলক দারুন ব্যাপার. একটা গরমকালের. আমার. আমার মনে হয় সত্যি যা বলেছিস. খাওয়ার আমাদের ইন্ডিয়ান খাবার হোক, গিটারিয়ান খাওয়ার হোক, কি চাইনিজ হোক? খাওয়ার মানে খাওয়ার. খাওয়ার কোন শেষ হয় না. হ্যাঁ সমস্ত নিয়ম মেন্টেন করে আমরা চেষ্টা করি যে, যা ভালো লাগে সব কিছু খেতে এটাই আরকি কিন্তু আবার হ্যাঁ কিছু ক্ষেত্রের জন্য শরীর খারাপ ও হয় কিছু সময় পেট খারাপ হয় কিন্তু ওই আরকি যেকদিন চলে তখন সেকদিন নিয়ম মেনে চলি আবার যেই কে সেই আবার ওই খাওয়াই শুরু হয়।

এটাই আরকি কারন মানুষ যারা খাদ্য প্রেমি তারা কখনো নিজেকে কন্ট্রোল করতে পারেনা খাওয়ার দেখলে এইতো যদি আমি বলি যখন পৌষ পার্বন আসে তখনই পিঠে পুলি খাওয়া তখনি পায়েসের একটা ইয়ে থাকে। কিংবা যখন কোনো পুজো আসে তখন সেখানে আহ পুজো আসলেই নাড়ু আহ রথ যাত্রা এলেই পাপড় ভাজা এগুলো লেগেই থাকে খাওয়ারের কোনো শেষ নেই তারপরে যদি বলি যে আহ যখন আমরা কোনো উম অকেশান ক্ষেত্রে যাই তখন সেখানে গেলেই সেই আহ মটন বিরিয়ানি কি চিকেন বিরিয়ানি বা যাই হোক মটন কষা আহ মিস্টি থাকে লেগেই থাকে সেইসব তখন তো একদম মানে কোনো কন্ট্রল থাকে না জেটাই পাই খেয়ে যাই পকড়া থেকে শুরু করে একদম শেষ অব্দি আর আর পছন্দের খাবার যখন উঠলো বিরিয়ানি অভিয়াসলি বিরিয়ানি এক যেন হ্যাঁ চল, খাওয়া যায় চল গিয়ে দাদা সৌদিতে বিরিয়ানি খেয়ে আসি এটাই আরকি একটা বিরিয়ানির ওপরেও একটা বাঙালির ভালো ইমোশান জড়িয়ে আছে অন্তত আমার তো খুব প্রিয়ো খাওয়ার আমার খুবই প্রিয় খাবার বিরিয়ানি আর যদি মিষ্টির মধ্যে বলি হ্যাঁ মিষ্টির দোকানের সামনে গেলেই গিয়ে দুটো রসগোল্লা খেয়ে নিলাম একটু রসমালাই খেলাম কি একটু সন্দেশ খেলাম কি একটু কাঁচা গোল্লা খেলাম কি একটু রাজভোগ খেলাম কি একটু মিহিদানা খেলাম খাওয়ারের পর খাওয়ার চলতেই থাকে মনে হয় যেন, পুরো মিস্টির দোকানে যা আছে সবই খেয়ে নেই যদি পারি কিন্তু ওই আরকি সুগার হয়ে যাবে ভয় থাকে সেজন্য কন্ট্রল রাখতে হয় আবার যদি কোনো উম চপের দোকানে যাই এই একটু গিয়ে বেগুনি খেয়ে এলাম একটু গিয়ে আলুর চপ খেলাম একটু, ফুলুরি খেলাম এই করে খাওয়ারের কোনো শেষ নেই সুতরাং খাওয়ারের সাথে বাঙালির ইমোশান জড়িয়ে আছে সুতরাং আমি যেটা মনে করি যে সবার খাওয়া উচিৎ নিজের প্রতি কন্ট্রল রাখা উচিৎ ডাক্তারের প্রেস্ক্রাইব করা অনুযায়ী সেভাবে খাওয়া উচিৎ।

cinema টি করতে total যে খরচা হয়েছিল সেটা হল চল্লিশ কোটি টাকা এই cinema টি IMDB rating যেটা বলে সেটা হচ্ছে গিয়ে ten out of ten এর মধ্যে seven point five অর্থাৎ cinema টি কিন্তু আশি শতাংশের থেকেও বেশি পঁচাশি শতাংশ লোকের কিন্তু পছন্দের এই cinema টি সম্রাট আকবরের জীবন কাহিনী এবং তার পত্নি বা বেগম যোধার সাথে তার প্রেম ভালবাসা এবং বিয়ে এই বিষয়টাকে কিন্তু তুলে ধরেছে cinema তে দেখা যায় প্রথমে তাদের প্রথমে মুগলদের সঙ্গে রাজপুত দের কিন্তু খুব খারাপ একটি সম্পর্ক ছিল অর্থাৎ তারা একে অপরকে হিন্দু রাজপুতরা তারা কখনই মুসলিমদেরকে পছন্দ করত না আবার মুসলিমরাও কিন্তু হিন্দু রাজপুতদের কখনই পছন্দ করত না এমত অবস্তায় আকবর তার জীবনে বহু বিবাহ সম্পন্ন করেন কেবল মাত্র কখনও কাউ কখনও হয়ত কোনোটা তিনি দান হিসেবে কাউকে গ্রহন করেন আবার কখন কারো সঙ্গে তিনি রাজনৈতিক সন্ধি স্থাপনের জন্য কিন্তু বিবাহ সম্পন্ন করেন বেগম যোধার সাথে তার বিয়েটাও কিন্তু কিছুটা রাজনৈতিক স্বার্থেই হয়েছিল অর্থাৎ হম সম্রাট আকবর তিনি চেয়েছিলেন রাজপুতদের যে প্রবল একটা সাম্রাজ্য বা একটা অঞ্চল রয়েছে সেটাকে নিজের আহ দখলে আনতে এমত অবস্থায় রাজপুতদের সঙ্গে তিনি যুদ্ধ ঘোষনা করেন সেই সময় যোধা তার বাবা ভারমাল তার আহ মানে তার বিয়ে ঠিক করা হয়েছিল একজন সূর্য বংশীয় একজন মানে রাজপুতদের মধ্যে সূর্য বংশীয় এক আহ রাজার সাথে বা রাজপুত্রের সাথে কিন্তু আহ সেই বিয়ে কিন্তু আহ যুদ্ধের সময় দেখা যায় তাকে সম্রাট আকবর হত্যা করে। এবং হত্যা করার পরে তিনি রাজপুতদের শর্ত দেন যে যদি বেগম যোধাকে বা তার আহ তার বিয়ের আগে নাম ছিল যোধাবাই তাকে যদি তিনি বিয়ে করেন তালে কিন্তু রাজপুতদের উপর থেকে সম্রাট আকবরের যে আহ যে তাদেরকে মেরে ফেলা বা তাদেরকে কৃতদাস বা সেভাবে তাদের সাথে যে বিব্যবহারটা তিনি তারা করে থাকেন মোগলরা সেটা কিন্তু রাজপুতদের আর হবে না অর্থাৎ এক্ষেত্রে সম্রাট আকবর বিবাহ বন্ধনে আবদ্ধ করে কিন্তু নিজের রাজত্যটাই বাড়াতে চেয়েছিলেন সেখানে আহ রাজা ভারমাল অর্থাৎ যোধাবাই এর বাবা কিন্তু বিয়ে তে রাজি হয়ে যায়। কিন্তু যোধা এই বিয়েতে রাজি না থাকলেও নিজেদের অঞ্চল নিজেদের সাম্রাজ্য রক্ষা করতে এবং আহ সাম একটা রাজকুমারী হিসাবে নিজের দায়িত্ব পালন করতে সেই কিন্তু বিয়েতে রাজি হয়ে যায়। বিয়েতে বিভিন্ন ধরনের আহ মুসলিম রেওয়াজ হয়ত পালন করা হয় কিন্তু যোধা বেগমও কিন্তু বিয়েতে তিনটি শর্ত দিয়েছিল তিনি একটা শর্ত দিয়েছিল তিনি কখনও নিজের ধর্ম বদলাবেন না

তার প্রিয় কৃষ্ণর মূর্তি সে কিন্তু প্রতিষ্ঠা করবে কিন্তু খুব আশ্চর্যজনক ভাবে সম্রাট আকবর যোধাবাই এর তিনটি শর্তই মেনে নিয়েছিল শোনা যায় যে সম্রাট আকবর যোধাবাইকে প্রথম দেখাতেই পছন্দ করেছিলেন কিন্তু একজন আহ সম্রাট হয়ে তিনি একজন রাজপুত মেয়েকে বিয়ে করে তাকে কেবল মাত্র বেগমের দরজাই দিলেন এর বাইরে অন্যকিছুর সম্পর্ক তিনি তার সাথে স্থাপন করতে চান নি ধীরে ধীরে বিবাহের পরে তাদের মধ্যে কিন্তু সম্পর্ক খুব সুন্দরভাবে আহ তৈরি হতে থাকে প্রথমে একে অপরকে ঘৃণা আহ এবং আহ অন্যরকমভাবে একে অপরকে কখনো পছন্দ না করা এইভাবে হয়ত সম্পর্ক বাড়তে থাকে কিন্তু আহ দেখা যায় সম্রাট আকবরের কিন্তু যে আহ মানে মহলের অন্যান্য বাদি বা বেগমদের থেকেও তিনি কিন্তু যোধা বেগমকে অনেকটাই priority বেশি করে দিতে থাকেন শুধু তাই নয় এই আহ যোধা বেগমের কথা রাখতে তিনি কিন্তু যোধা বেগমের ঘরের মধ্যেই একটি কৃষ্ণের মূর্তিও স্থাপন করেন এই cinema তে সম্রাট আকবরের চরিত্রে অভিনয় করেছেন হৃত্মিক রোশান এবং যোধা বেগমের চরিত্রে অভিনয় করেছেন

এই cinema টি খুবই সুন্দর এখানে যেমন সম্রাট আকবরের যুদ্ধ জীবনকে দেখানো হয়েছে তার সাথে কিন্তু cinema টিতে আকবরের জীবনের এই প্রেম কাহিনীও কিন্তু ফুটে উঠেছে আকবরের প্রথম যে বউ ছিল তার নাম ছিল বেগম রোকাইয়া তিনি কখনও মা হতে পারেন নি তাই সম্রাট আকবরের জীবনের এই দুঃখটি যেন লেগেই ছিল এর পরবর্তি কালে যোধা বেগম তার আহ দুটি সন্তান জমজ হয় তার নাম রাখা হয় হাসান ও হোসেন কিন্তু আহ রাজপরিবারের মধ্যেই আহ বিভিন্ন ধরনের যে শত্রুতা থাকে তারাই কিন্তু শত্রুতা করে এই দুই সন্তানকে কিন্তু মেরে ফেলে যার ফলে আহ সম্রাট আকবর তিনি সেলিম চিশতির দরগায় যান এবং সেখানে গিয়ে তিনি আহ যোধা বেগমের সাথে অনেকদিন রাত্রি যাপন করেন এবং দুজনে একসাথে সেখানে থাকেন তার পরে কিন্তু তাদের কোল আলো করে আসে সেলিম অর্থাৎ আহ আকবরের পরবর্তি যিনি সম্রাট হয়েছিলেন জাহাঙ্গীর এই জাহাঙ্গীরের মা যোধাবাই আহ সম্রাট আকবরের সঙ্গে কিন্তু প্রথমে বিয়েতে রাজি হন নি ‍কিন্তু ধীরে ধীরে যখন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন

আহ সন্ধান পান শুধু সন্ধানই পান না তিনি কিন্তু তার মধ্যে সেই হৃদয়টা প্রতিস্থাপন করেন এবং সেই হৃদয়ে নিজের স্থান অর্জন করেন পরবর্তিকালে সম্রাট আকবর যোধাবাই এর জন্য আলাদা মহল করেন এবং তিনি কিন্তু যোধাবাইকে অন্যান্য বেগমদের তুলনায় অনেক ভালবাসতেন এবং সবথেকে বলা যায় তিনি সবথেকে তার প্রিয় বেগমই কিন্দু ছিলেন এই যোধাবাই ঠিকাছে তিনি একজন হিন্দু হয়েও যোধাবাই কিন্তু সম্রাট আকবরকে রাজনৈতিক বিভিন্ন যে আহ রাজার একটা যে বিভিন্ন কার্যকলাপ সবইতেই কিন্তু তিনি তাকে পাশে থেকে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রকৃত সহধর্মীনি হয়ে উঠেছেন এবং আকবর এবং বলা যায় এই যোধা বেগম কিন্তু যেমন যুদ্ধ পরিচালনা তেমন আহ ঘোড়ার পিঠে সওয়ারি তিনি কিন্তু সবইতেই খুব দক্ষ ছিলেন তাই তিনি প্রকৃতপক্ষেই কিন্তু সম্রাট আকবরের একজন আহ সুদক্ষ স্ত্রী ছিলেন এবং আহ হারেমের যে অর্থাৎ সম্রাট আকবরের যে মানে বাদি এবং বেগমদের থাকার যে জায়গা তাকে বলা হত হারেম সেই হারেমেও কিন্তু আহ যোধা বেগম কিন্তু সেই হারেমেও কিন্তু থাকতেন এবং হারেমের যত দেখভাল প্রথমেতে দেখভালের দ্বায়িত্ব ছিল সম্রাট আকবরের স্ত্রী বেগম রোকাইয়ার কিন্তু ধীরে ধীরে যোধা বেগম আহ মানে রোকাইয়া ছিলেন অত্যন্ত বেশি মাত্রায় মানে রুক্ষ্ম মেজাজের

একটা সময় পর একদিন বৈঠক ডেকে সম্রাট আকবর কিন্তু যোধা বেগমকে হারেমের দায়িত্ব দেয় এবং হারেমের সকলের সম্মতিতেই কিন্তু যোধা বেগমকে হারেমের দায়িত্ব দেওয়া হয় অর্থাৎ এর থেকেই বোঝা যাচ্ছে যে িধীরে ধীরে কিন্তু সম্রাট আকবরের সবচে কাছের মানুষ হয়ে উঠেছিলেন এই যোধা বেগমই যোধা বেগম এর সব সময় যে শুধু মাত্র নিজেকে হারেমের মধ্যেই বন্দি করে রাখতেন তাই কিন্তু নয় তিনি কিন্তু দেখা যায় যে রাজনৈতিক যখন বিভিন্ন আলাপ আলোচনা হত বা সম্রাট আকবরের কখনো মানে আহ নতুন সিদ্ধি অর্থাৎ নতুন যে টাকা প্রচলন সেটাতেও দেখা যায় তিনি একদিকে মুসলিম ধর্মের আহ যে আযান এবং আহ তাদের যে মসজিদের যে চিহ্ন সেটি রেখেছেন অপরদিকে কিন্তু তিনি রেখেছিলেন আহ কৃষ্ণ ঠাকুরের অর্থাৎ তিনি যে সর্বধর্ম সমন্বয়ে এইযে ব্যবস্তাটা তিনি তৈরি করেছিলেন হয়ত পরবর্তি ভারতবর্ষ সেই নীতিটাকেই মেনে চলে ছিলেন তিনি দ্বীন ই ইলাহি অর্থাৎ এর সম্রাটই সব এরকম সম্রাটই ঈশ্বর এরকম একটি ধর্মেরও তিনি প্রচার করেছিলেন কিন্তু কালক্রমে দেখতে পাওয়া যায় সে ধর্মটা বেশি দিন পর্যন্ত স্থায়ী থাকে নি একটা সময় সম্রাট আকবরের মধ্যেই অনেকাংশে আহ নিজে শ্রেষ্ঠ আমিই সব

তিনি কখনই যোধা বেগমকে পছন্দ করতেন না কিন্তু তাতেও কিন্তু তাদের ভালবাসা বা কোন কিছুই কিন্তু থেমে থাকে নি। ধীরে ধীরে তারা একে অপরকে ভালবাসেন এবং কাছে আসেন এবং সম্পর্কের কিন্তু সবটাই যত ভুল বোঝাবুঝি নিজেদের মধ্যে ছিল সবটা কিন্তু ধীরে ধীরে দুর হয়ে যায়। যোধা বেগম সম্রাট আকবরকে বলেছিলেন তিনি যেন তাকে কখনো স্পর্শ না করেন সম্রাট আকবর সেই কথাটাই রেখেছিল কিন্তু এর পরবর্তি কালে যোধা বেগম যখন দেখতে পায় যে সম্রাট আকবর অন্য কোনো আহ পত্নির মূলত বেগম রোকাইয়ার সাথে তিনি সহবাস করেননা রাত্রিযাপন করেন সেটা কিন্তু যোধা বেগমের খারাপ লাগে ধীরে ধীরে কিন্তু এইখান থেকেই নিজেদের ভুল বোঝাবুঝি ‍গুলু সবটা দুর হয়ে যায় একে অপরকে অনেকাংশে ভালবাসতে শুরু করেন এবং তাদের ভালবাসার ফলশ্রুতি কিন্তু আমরা যোধা আকবর cinema তে খুব সুন্দর ভাবে দেখতে পাই সম্রাট আকবরের যে জয়গান চারিদিকে ছড়িয়ে পড়েছে সেটাতে কিন্তু বলা যায় এই যোধা বেগমের কিন্তু অনেকাংশেই ভূমিকা ছিল তাই cinema টি সকলেই দেখেছেন আশা করব এবং cinema টি কিন্তু সত্যিকারেরই সম্রাট আকবরের যে জীবন কাহিনী সেটা তাদের বেষভূষা সাজ পোশাক সে সময়ের আলোকসজ্জা সবকিছু কিন্তু এই cinema টির মধ্যে খুব মানে পরিপূর্নভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেটা কিন্তু বলার অপেক্ষা কোনোভাবেই রাখে না তাই আহ এই cinema টিকে প্রতি বারবারই কিন্তু আমরা দেখতেই পারি হয়ত একবার দেখলে মনে হয় আরো একবার দেখি খুবই ভাল একটি cinema এই যোধা আকবর cinema টি তাই সকলেই আরো একবার এই cinema টি দেখবই।